এটা একটা স্কুল স্কুল এর বাহির তাই একটা গিরা আছে একটা ঢুকছে।

এটা বর গাড়ি বটে খুব সাজা আছে অনেক ফুল আছে গেট গুলো খোলা আছে।

এটা একটা বাঁধ দেখা আছে সাইড সাইড এ বাঁধের রাস্তা আছে ।

ভিতর টায় এ এ আরো লোক দেখাছে।

হোটেল -টার উপরে একটা পোস্টার লাগা আছে যেটা-আ--

এর সিসার ভিতরে কিছু খাবার সামান রাখা আছে।

কেউ যেন বিক্রি করছে এর বোর্ড টাই কিছু লেখা আছে ।